এ ঘোষনা কার আ ছবি ।

যেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা ফ্লোর অ ছাদের ঢালাই পরে গেছে কিন্তু--

সেই ছবিটি থেকে স্পষ্ট বোজা যাচ্ছে--

ছোটো বড়ো আনেক রকমের বাড়ি ঘরদোর ও --

এবং ধৈর্য নিয়ে অনুষ্ঠানটি করছেন।

এবং সুন্দর করে ঘিরে রয়েছে।